এখানে একটা দো তালা পাকা বাড়ি তৈরি হচ্ছে। এখনও সম্পূর্ণ ভাবে তৈরি হয়নি।

তার সামনে একটা অফিস রুম রয়েছে যেখানে গিয়ে হোটেল গুলো বুক করা যায় এবং হোটেল -এর প্রতিটা ঘরে এ সি লাগানো রয়েছে।

সবুজের ঘেরা একটা ফাঁকা মাঠ রয়েছে সেখানে একটা প্লেন দাঁড়িয়ে আছে পিছনে বাড়ি আছে।

এক বড় বড় তিন চারটে বাড়ি রয়েছে। বাড়ির সামনে রাস্তা চলে গেছে।

বর্ষার পরে রাস্তাটা ভিজে গেছে দুটো বাস আছে একজন মানুষ ওখানে দাড়িয়ে আছে একটা ভ্যান দাড়িয়ে আছে।

ওপর দিয়ে একটা ফ্লাইওভার আছে তার উপর দিয়েও বাস মারুতি ভ্যান যাচ্ছে মানুষজন এদিক-ওদিক যাচ্ছে।

এবং একটা ছোট অটোর মতো দাঁড়িয়ে আছেযেটা সমস্ত গাড়িকে টো করে নিয়ে আসে।